এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি জিম | এবং পাশে দরজা দেখা যাচ্ছে জানালা দেখা যাচ্ছে |

এবং গেট খোলা রয়েছে ভেতরে কয়েকজন লোককে লাইন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে গেট টি কাচের তৈরি গেট ।